হলুদ রঙের দেওয়ালতে দেওয়ালে একটি যুবকের ছবি রয়েছে.

ভেতরটি বেশ লাইটিং করা ভেতরে একটি এ_সি রয়েছে .

ঘরের মেঝেটি লাল কার্পেট দিয়ে মোড়ানো .

এটি একটি জলের ফোয়ারার দৃশ্য।

মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ির ছবি হবে .

সামনে একটি হেলমেটও রয়েছে টেবিলের ওপরে

দর্শকদের প্রত্যেকের গায়ে শীতের পোশাক.

এটি একটি পোশাক বিপ-বিপণী কেন্দ্র নাম মাতৃ ড্রেসেস .

দেখে মনে হচ্ছে চার হাত পায়েই তার জুতো পরা আছে .

মন্দিরটির সামোনে বেশ একটি ফাঁকা জায়গা আছে বেশ মনোরম দৃশ্য.

ঘরটি বেশ বড় এবং হল দেয়ালের রং হালকা সবুজ.

এটি একটি ইলেকট্রনিক্সের দোকান অর্থাৎ শোরুম .

এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের জিনিস রয়েছে যেমন ফ্রিজ টি_ভি এল_ই_ডি টি_ভি ফ্যান সাউন্ড সিস্টেম প্রভৃতি.

রুমটি বেশ আলোকিত এবং সৌন্দর্যপূর্ণ.

এটা একটা চেম্বার মনে হচ্ছে.

রুমটি দেখতে বেশ সুন্দর এবং মনোরম.

মন্দিরটিতে বেশ সাজানো গোছানো আলোকিত করা রয়েছে।

ছবিটি রাতের বেলায় তোলা হয়েছে এবং সেটি একটি কোন অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়েছে।

এটি মনে হচ্ছে একটি মেডিসিনের হোলসেলের দোকান.

দোকানটি বেশ সাজানো গোছানো এবং বেশ বড়ো.

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি অফিসের এন্ট্রি রাস্তা.

রাস্তাটি পেপার ব্লকের তৈরি.

গেটের পিছন দিকে দুটো কয়েকটি গাড়ি রয়েছে এবং একটি লোক গেটের সামনে দাঁড়িয়ে আছে.

এটা একটা রুমের ভেতরের ছবি.

ভেতর একটি ডিসপ্লে দেখা যাচ্ছে তার সামোনে একটি চেয়ার রয়েছে.

সামনে কিছু পাথর এবং জঙ্গল পড়ে আছে।

এটি একটি ঝোড়া বা ঝরনা দেখে বোঝা যাচ্ছে.

এটি একটি চারতালা পাকা বিল্ডিংয়ের ছবি .

বিল্ডিংটির দেওয়ালগুলো খয়েরি এবং হালকা ঘিয়া কালারের.

বিল্ডিং -এর সামোনে একটি দড়ি বাঁধা আছে এবং তাতে কিছু জামাকাপড় শুকোতে দেওয়া আছে।

একটি বি সরকার জহুরি নামে একটি জুয়েলারি দোকানও দেখা যাচ্ছে.

পর্চিম দিকের রাস্তায় একটি ফোর হুইলার দাঁড়িয়ে আছে.

উত্তর-পূর্ব কোনার দিকে একটি ইলেকট্রিকের ট্রান্সমিটার রয়েছে।

দোকানে পচুর সবজি রয়েছে.

দেখা যাচ্ছে অনেকগুলো বাইক স্ট্যান্ড করা রয়েছে বাইকগুলো হয়তো সার্ভিসিং করা হবে.

অনেক চেয়ার পাতা রয়েছে অনেক এ অনেকে দাঁড়িয়েও আছে.

কয়েকজন মহিলা এসেছেন এবর এবং একজনের কোলে একটি বাচ্চাও রয়েছে.

এটি একটি বেসরকারি বাস টারমিনার্সের ছবি.

এটি একটি মন্দিরের সামনের ছবি।

ছেলেগুলোর গায়ে লাল রঙের ড্রেস পরা রয়েছে।

আরেকজন বাইক নিয়ে যাচ্ছে একজন সাইকেল নিয়ে যাচ্ছে কিছু লোক হেঁটেও যাচ্ছে ।